প্রাকৃতির সেই সৌন্দর্য প্রাকৃতির সেই নীরবতা প্রাকৃতির সেই অন্ধকারচ্ছ দেখতে যেটি ভীষণ-ন --

হোল্ড আস । হু তার পাশে রয়েছে ছো গাছ এবং যেখানে শুয়ে রয়েছে সেখানে রয়েছে একটা বড় বাড়ি।

আমরা এখানে একটা বুদ্ধিস্ট টেম্পল দেখতে পাচ্ছি যেটি অনবরত সবুজ হলুদ--

এটি একটি মন্দির যেটি অ্যাকচুয়ালি লামারা পুজো করে এটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা।

আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি প্রকৃতির এক সুন্দর মূর্তি। যেটি অনবরত বলা যায় বুদ্ধিস্ট --

অদ্বি তৈরী এবং পাশে রয়েছে সবুজের - রং ভরা গাছএবং নিচেও রয়েছে সবুজ।